ওগোলোর সাইড -এ প্রাচীর আছে |

টেবিল টেনিস খেল হয় মনে হচ্ছে।

এটা মনে করছে একটা নদী পিছন দিকে অনেক ঘর দেখা যায় অনেক গাছও আছে।

তিনটে লোক আগে থেকে --

অনেক বড় বড় টাসফারমা --

অনেক গাছও দেখাছে একটা খু-উ-ব ফাঁকা ডাঙাল--